তো movie টার কাহিনী ছিল সাবমেরিন সাবমেরিন কেন্দ্রিক আর কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান এবং আহ ইংরেজদের মধ্যে যে একটা যুদ্ধ হয়েছিল না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ? তো ওই আর কি জার্মান এবং আহ মানে কি যুক্তরাষ্ট্রের alliance মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, সেখানে কিন্তু সমুদ্রর মধ্যে অনেক বিশাল একটা যুদ্ধ হয়েছিল। সমুদ্রের মধ্যে যে একটা সাবমেরিনে, প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক, একটা ছোট সাবমেরিনে পঞ্চাশ থেকে ষাট জন লোক কি করে? এম~এমন ধারণা কিন্তু অনেকের হয় যে সাবমেরিনে করেটা কি? যদি movie ড্যাসবোর্ড movie টা যদি কেউ দেখে ওটা কিন্তু তিন ঘন্টার একটা movie হুম ।

তিন ঘন্টার একটা movie যদি আপনি দে~দেখা শুরু করেন তাহলে আমি আমার মনে হয় যারা মানে যদি মজা লাগে আর কি এমন মজা পাবেন, যে আপনি পাঁচ মিনিটের জন্য বলবেন না যে আমি উঠে যাবো এখন , সত্যি কথা বলতে মানে এতো entertainment এতো মানে কি thrill আর কি বলতে গেলে যে একটু পরে টুকি হবে এই যে এই যে আক্রমণ করলো এই যে মানে সামনে নষ্ট হয়ে গেল আরে বাপরে বাপ সাবমেরিন ফুটো হওয়া যায়, সাবমেরিন কিন্তু পানির একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত চাপ নিতে পারে তার তার নিচে গেলে এর nut bolt এর মানে কি অবস্থায় একাকার হয়ে যায় আর কি পানির যে pressure ওটা নিতে পারে না আর কি। তো ওই সবগুলো অনুভূতি যদি আপনি একটা সিনেমাতে পেতে চান সেটা হলো ড্যাসবোর্ড ঠিক আছে যদি কখনো সময় হয় আর কি যে একটা movie দেখবো তাহলে অবশ্যই ড্যাসবোর্ডটা দেখতে পারেন। দেখা লাগবে

আমি তো ওরকম কিছুতো movie যে আগে Telegrams Telegrams ছিলো আমার Telegrams এখনও আছে কিছু কিছু movie link আমি ঐখান থেকে নিতাম এখন ওই রকমভাবে দেখা হয় না তো এর লাগে আর Telegram use করা হয় না আগে অনেক use করা হয় হতো Telegram । ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা~ওটা বিষয় না ওটা movie entertainment, তারপরে YouTube এর comedy গুলো কি দেখা হয়? YouTube এ comedy গুলা YouTube এ comedy বলতে আমি দেখলাম ওতো comedy বলতে আমি cartoon দেখি Tom and Jerry ।

অনেক অনেক ধরনের বিনোদন মূলক থাকে তো অনেকেই এখনো আহ cartoon series গুলো অনেক জনপ্রিয় এখনো অনেকে দেখে ঠিক আছে না? আমি Tom and Jerry আমাকে ভালো লাগে cartoon এরকম

হ্যাঁ comedy বলতে মানুষের যে comedy গুলো তো আমার কাছে entertainment লাগে না তার এর জন্য আমি Tom and Jerry দেখলে আমাকে হাঁসা লাগে হাঁসি লাগে ওগুলো দেখি আমি বেশি। ও আচ্ছা আচ্ছা না আমি সাধারণত কি দেখি যে আমি অনেক অনেক animation movie ও দেখি যে শুধু movie দেখি বলে শুধু কাহিনী ভিত্তিক movie দেখি এমন না। অনেক animation movie দেখি যে animation movie গুলো হয়েছে যে cartoon movie।

হ্যাঁ ওগুলা আমার অনেক ভালো লাগে আর কি তবে বর্তমানে এখন নাম মনে পড়তেছে না, তবে আমার যখন আর কি boring feel করি আর কি যখন ভালো লাগে না তখন আমি সাধারণত movie টাই দেখি, তো আপনি যখন boring feel করেন তখন কি কি দেখেন আর কি নাটক দেখেন না movie দেখেন নাকি কিছুই দেখেন না?

না না ঠিক আছে ঠিক আছে tiktok ও কিন্তু এখন বর্তমান অনেক জনপ্রিয় ঠিক আছে? যে উম সত্যি কথা বলতে tiktok এর মানে কি আহ user সংখ্যা সকল media আর সকল social media আর আহ মানে অনেক বেশি আর কি বলতে গেলে।

এজন্য দেখি কিছু সব video আসার জন্য। হ্যাঁ আছে অনেক creative content ও আছে tiktok এ পাওয়া যায়, অনেক মানে cleansed আহ মানে কি video পাওয়া যায় tiktok এ তো যে যেটা দেখে tiktok তো সেটাই suggest করে, সেটা তো জানেন না? হ্যাঁ হ্যাঁ সেটাই মানে যেটা যেরকম দেখতে চাই ওটা ওদের ওরকম suggest আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই আর কি না আমি যতটুকু জানি যে চায়না চায়নাতে tiktok ওখানে tiktok দেখানোর জন্য নির্দিষ্ট time আছে এবং চায়নাতে নাকি। যে TikTokযে video গুলো দেখানো হবে সেগুলো সবগুলো educated মানে কি মানে শিক্ষা শিক্ষা জাতীয় কিছুতে হতে হবে ঠিক আছে? কিন্তু অন্য অন্য country তে কিন্তু সেটা না, ওদের অত restriction নাই। না ওদের অন্যান্য country বলতে অন্যান্য country তে ওরকম ভাবে কোনো মানে সীমাবদ্ধ দেওয়া না এরকম দেখতে হবে এরকম দেখা যাবে না। চায়নাতে তো আমি এর আগে শুনছিলাম YouTube বন্ধ YouTube ওরা চলাইতে পারবে না, ব্যবহার করতে পারবে না। হ্যাঁ ওরা ওরা এক জায়গায় এক জায়গায় entertainment APP এক জায়গায় বন্ধ করে দেয় ওরা ওদের কাজই এটা। ওরা তো মানে কি ওরা চায় Labor Second এর ভিতরে বন্ধ করে দেয়, ওরা যদি অন্য রাষ্ট্রে যেতে চাইতেছে মানে সাথে কিছু সমস্যা হলো বন্ধ করে দিলো। play store থেকে বন্ধ করে দেয়ার পার কিছুক্ষনের ভিতরে দেশের লেগা

আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা বলে আসলে ভালো লাগলো তো আজকে রাখি হ্যাঁ? পরে কথা হবে ইনশাল্লাহ আরেক দিন হ্যাঁ?

আচ্ছা আচ্ছা তাহলে রাখি আজকের মতো।

নমস্কার sir বলুন কীভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ আমি Flipkart এ call করেছি তো?

অবশ্যই sir হ্যাঁ sir আমি Flipkart থেকে একটা product order করেছিলাম কিছুদিন আগে, মানে সেটা এখন আমার দু তিন দিন আহ sorry দু দিন হলো আমার delivery টা আমার কাছে পৌঁছেছে, মানে আমি একটা headphone নিয়েছিলাম, আপনার Boat এর একটা headphone নিয়েছিলাম white colour আছে কিন্তু headphone টাতে কিছু scratches type এর রয়েছে কিছু দাগ type এর রয়েছে দেখে মনে হচ্ছে যেনো আগে কে use করেছে মানে একটা use মাল বা refer so~ sorry use মাল আমাকে দেওয়া হয়েছে এরকম আমার headphone টা দেখে লাগছে একটা নতুন মাল হলে যেমন fresh হয়, সেরকম না।

বুঝতে পারছি অসুবিধাটা sir সেক্ষেত্রে দুঃখিত, আহ আপনি headphone টা নিয়েছেন headphone টা আপনার পুরোনো headphone মানে scratches আছে, সেই ক্ষেত্রে আপনি headphone টা কি আপনার properly work করছে? না, headphone এ sound এ কোনো problem আছে? না, headphone আমি যখন লাগিয়ে use করছি

এখানে sound এর ক্ষেত্রে তো কোনো issue নেই, sound আমি properly পাচ্ছি but যদি মনে করুন আমি একটা পয়সা দিয়ে headphone কিনবো আমি তো আশা করবো যে আপনাদের কাছে থেকে আমি নতুন মাল পাবো তাই তো?

কারন পুরোনো মাল কেউ তো ভরে seal pack করে দেওয়া যাই। না দেখুন আপনারাও তো একটা reputed company না? Flipkart তো একটা reputation রয়েছে

product এ আপনার একটা আহ spot আছে সেই ক্ষেত্রে অবশ্যই দুঃখিত তো বলুন কীভাবে সাহায্য করতে পারি? তাহলে আমি আমি এই আহ device sorry আপনি যে headphone টা নিয়েছি সেটাকে আমি re~return করতে চাই।

return এ সেই ক্ষেত্রে আপনি আহ মানে amount টা ফেরত চাইছেন? না, এর উপরন্তু আপনি কী amount চাইছেন? দেখুন amount ফেরত নেওয়ার কথা যেটা বলছেন amount ফেরত নিলে তো আমাকে আবার অন্য জায়গা থেকে order করতে হবে না? আপনাদের কী কোনো replacement এর ব্যাবস্থা রয়েছে? replacement বা exchange? কারণ আমার তো প্রয়োজন বলেই তো আমি purchase করেছি না এটা? অবশ্যই exchange এর সুবিধা আমাদের কাছে আছে, সেইক্ষেত্রে exchange আপনি কী same product টাই করতে চান? হ্যাঁ এমনি যদি আলাদাও দিতে চান আমি নিতে পারি কোনো issue নেই, others company যেনো তার quality ভালো হয়, যেমন Boat এর বেশ খুব সুন্দর থাকে আমি যদি গান শুনি সেইক্ষেত্রে comfortable লাগে সে এই রকম price এর মধ্যে যেমন আমি আটশো নসো টাকার মধ্যে নিয়েছি, আটশো নসো টাকার মধ্যে কি others কোনো headphone better রয়েছে? যার সমস্ত কিছু ভালো থাকে? দেখুন exchange এ আপনি এই same product টি নিয়ে নিন, exchange এ আপনি এই same product টি নিয়ে নিন। তাহলে আপনাদের exchange এ আপনি same product নিতে বলছেন কিন্তু এটা exchange হতে কত দিন time লাগে? exchange হতে এইটা আপনার দু দিন pickup এ লাগবে তার পরে আহ good টা যে item টা আছে এটা আবার warehouse এ আসবে, warehouse থেকে তারপরে shipment এ এসে টাকা টা আপনার wallet এ আসবে, wallet এর পর আপনাকে আবার

ও বাবা! এ তো অনেক বড় ঝামেলা দেখছি, এর থেকে তো দোকানে কিনে নেওয়া ভালো আপনাদের কাছে কেনার থেকে। দোকানে কিনলে, আহ হ্যাঁ বলুন। এতো এতো time আপনাদের লাগছে, এতো মানুষের time কোথায়? মানুষের time নেই বলে তো online এ order টা করে না? বুঝতে পারছি কিন্তু দেখুন এইখানে আপনাকে product টা আমরা আবার নতুন করে আহ নতুন product দেওয়া হচ্ছে যে ক্ষেত্রে অবশ্যই আপনি যেটা বুঝতে পারছি যে আপনার product টাই একটা দাগ রয়েছে, যেটা black spotted আছে সে spotted এর জন্য আপনি change করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে দেখুন আপনি যদি same product নেন তাহলেও তাহলে কিন্তু আপনাকে আবারও আহ পুনরায় order টা দিতে হবে। তাহলে আপনি আলাদা কোনো product দিন যেটা exchange এর সুবিধা থাকে আলাদা কোন product আছে বলেন ভালো?

others company র যদি আপনি exchange করে দিতে পারেন আপনি যেমন বলছেন যে এটা নিতে গেলে আমাকে আবার order এর টাকা আমার wallet এ আসবে then আমাকে আবার order করতে হবে, তারপর আবার সেই delivery র time, অতো time নেই আমার কাছে। একটু আপনাকে আমি request করবো আহ আপনাকে একটু time দেওয়ার জন্যে, ঠিক আছে? কিন্তু সবসময় হয়ে ওঠে না, না time।

আমার তো আমার emergency থাকতে পারে না?

sound quality থাকলে আমি যদি কাউকে headphone টা দেখাই, সে কী বলবে? scratches এ দেখে আপনার আপনার ক্ষেত্রে হলে আপনি কী করতেন? একটা নতুন মাল কিনে আপনি, মনে করুন একটা দোকানেই কিনতে গেলেন আপনি কী দেখে, scratches মাল নেবেন? নেবেন না, না? তো online এ তো আমি দেখতে পাই না, আমি তো আহ online এ তো আমার photo দেখে order place করতে হয়, তালে আপনাদের service টা কী? warehouse এ যারা কাজ করে তারা কীভাবে কাজ করে? বুঝতে পারছি sir, তো warehouse দেখুন এইটা যেটা problem আছে আহ আমরা আপনাকে service টা আহ delivery যে product আছে সেই product টা delivered করছি কিন্তু seller কোনো একটা others person seller হয়তো যে এই যে item এর যে problem টা আছে এটা seller এর end থেকেই problem টা আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে seller এর ওপর step নেওয়া উচিৎ। অবশ্যই সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনার feedback টা নিচ্ছি feedback নেওয়ার পর, অবশ্যই এই যে feedback আপনার কাছেও দেখবেন app এ একটা rating দেওয়ার option থাকবে, যে product টা আপনার আহ use করে বা product যেটা আপনার delivered হয়েছে সেইটা আপনার কেমন লেগেছে, সেইখান টাতেও আপনি seller কে আপনি direct নিজের feedback দিতে পারেন with আপনার যে product damage আছে বা product এ যে কোনো problem আছে সেইটা একটা photo তুলেও আপনি দিতে পারবেন, সেইখানে কী হয়, পরবর্তী কালে যখন সেই seller যে কোনো product টা দেওয়া হয় না? সে product এ একটা উনাদের rating এ আহ আপনি যে রেটিং টা দেবেন সেই rating টা ওদের উনাদের ওইখানে থাকবে, website এ হ্যাঁ সে rating তো দেওয়া যাবে, এবার আপনাদের ক্ষেত্রে step কোথায় আছে? দেখুন আ~আপনি যদি রেটিং টা তে problem দেন পরবর্তীকালে অন্য customer এর এসে rating দেখে নেন উনারা দেখবেন যে rating খারাপ আছে সেই ক্ষেত্রে others customer রা উনাদের কাছ থেকে আর product নেবেন না। rating তো অনেকে পয়সা দিয়েও change করাই না?

একটা one star দেখলাম কিন্তু পয়সা দিয়ে মনে করুন five star দশ টা কিনে নিলো তাহলে কী হয় সেক্ষেত্রে?

ওইভাবে rating দেখে সমস্ত টা বোঝা যাই না। এমনি কোনো তো sir পরিষেবা আমাদের ক্ষেত্রে হয়না, সেই ক্ষেত্রে আপনি যদি return করতে চান অতো আহ বা exchange করতে চান যে product টা আপনি আমাকে বললেন, যে return অথবা exchange করবো, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন অবশ্যই sir এই সুবিধা টা আছে কিন্তু সেই ক্ষেত্রে যে steps টা আছে first আপনি return টা করবেন, তারপর আমাদের যে delivery executives উনি pick up করবেন pickup করার পর উনার কাছে আপনি একটা tracking ID দিয়ে আপনার কাছে pickup আসবে message আসবে তারপরে wallet এ আপনার কাছে টাকাটা আসবে then সেইটার পরে আপনি আবার পুনরায় একটা order করে দেবেন সেক্ষেত্রে হ্যাঁ time consuming একটু আছে কিন্তু আপনি এতে আপনার সুবিধা টা এইটা আছে যে আপনি আবার পুনরায় আপনি দেখবেন কোন design পছন্দ কি পছন্দ কোন headphone এ কি পছন্দ তার according আপনি order দেবেন ঠিক আছে? না আপনাদের দেখুন যদি কিছু থাকে আপনারা করে দিন, এই price er মধ্যে অন্য কোন company র কিছু ভালো আছে কিনা, হ্যাঁ একটু দেখে বলে দিন।

তো return আমি যদি করি সেটা wallet এ কেনো আসবে? আপনার আহ আপনি আমার account এ পাঠান, আমি যদি আপনার website এ না নি।

আপনি কি online payment করেছেন?

online payment করেছেন তো sir আপনার যদি KYC থাকে তবেই কিন্তু এটা wallet এ KYC যদি না করা থাকে তাহলে কিন্তু wallet এ আসবে, KYC করা থাকলে কিন্তু আপনার bank account এ যাবে, আপনার কি KYC complete আছে? KYC তো আমার bank

হ্যাঁ, কিন্তু আপনার Flipkart wallet এর কোনো দেখতে পাচ্ছি KYC নেই, সেই ক্ষেত্রে কিন্তু এইজন্যেই আপনার amount টা wallet এ যাবে, এ তো খুব সমস্যা, আমার যদি অন্য কোনো জায়গাই কোনো কিছু পছন্দ হয় তাহলে তো আমি কিনতে পারবো না, সে আপনার কাছেই নিতে হবে

সেই ক্ষেত্রে আপনার যেটা product problem এসছে আপনি আমি আপনাকে আশ্বাত করতে পারি আপনি যখন replace করবেন এমনি কোনো product এর problem আসবে না। ঠিক আছে আপনি যখন বলছেন, তখন আমি একবার try করে দেখি যে এ ধরনের অসুবিধা আসবে না আমি অন্য আর একটা product নিয়ে দেখবো।

এইটা আপনি wallet এর মাধ্যমে পেয়ে যাবেন, wallet যেটা আছে Flipkart wallet দেখবেন ওইখানে আপনার কাছে এই amount টা আহ চলে আসবে সেই ক্ষেত্রে আপনি যখন return করবেন, ঠিক আছে? return করার ওইখানে একটা initiate return করতে হবে, আপনাকে application এর through এ বা অথবা আপনি যদি বলেন আমি request ও নিতে পারি,

আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাকে আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে হবে, আপনি সেই ক্ষেত্রে আপনার return request টা নিতে পারবো,

আহ আচ্ছা সেই ক্ষেত্রে sir আপনি কোন আহ মানে কোন সময়ে আপনি delivery মানে return টা আমাদের executive pick up করতে যাবে shipment টা? আপনি যে কোনো time এ আসতে পারেন কোনো issue নেই আমি যেহেতু বাড়িতে রয়েছি সেহেতু অসুবিধা হবেনা। আচ্ছা, তো সে এই number এই যে number থেকে call করছেন বা account টা যে number এ আছে, এই number এ call করেই আপনার কাছে যাবে? হ্যাঁ এই number এ আপনি পেয়ে যাবেন। আচ্ছা location টা কি এইটাই থাকবে? না, location কিছু change করবো? location আমি তো এই মুহূর্তে আমার hometown এ রয়েছি।

হ্যাঁ address লেখে নিন। আপনি একটু pin-code টা বলবেন সবথেকে প্রথম। seven four two one four zero

এটা লেখুন

okay landmark near দূর্গা মন্দির এইটা দূর্গা মন্দির এর কাছে তাই তো আপনি landmark যেটা বললেন?

এখানে আমি এখন রয়েছি। রয়েছেন তো, তো sir দেখুন আজকের date এ এইখানে কোনো slot available নেই, in fact কালকের যেটা আছে delivery slot available আছে, আর customer delivery point বেশি আছে সেই ক্ষেত্রে কালকের date এ কিন্তু কোনো pick up slot available নেই , আ~আমি সেই ক্ষেত্রে আপনার যেটা আহ schedule করতে পারি সেইটা day after tomorrow তে করতে পারি মানে কালকের পরে। এ তো আরো বেশি সমস্যা হয়ে গেলো দেখুন

আপনি বললেন যে return করে আবার আপনার time হয়ে উঠছে না, আপনি তো আবার অন্য দিন বলছেন। এই ক্ষেত্রে কেনো না slot টা আহ আমাদের এইখানে যেটা delivery slot আছে delivery slot একটু কম আছে আর delivery package যেগুলো আছে অনেক বেশি আছে সেই জন্যে এটা আপনার একটু slot এর problem হচ্ছে sir sir request করবো একটু corporate করলে খুবিই ভালো হতো sir । ঠিক আছে এছাড়া তো আর কোনো উপাই আমাদের নেই, কারন এখন তো আপনাদের হাতে

তার আগে কি কোনো slot হবে? হ্যাঁ সেই ক্ষেত্রে আট টা থেকে দশ টা।

আচ্ছা আট টা থেকে দশ টা slot টা করবো sir? হ্যাঁ হ্যাঁ কারন তার পরে যদি আমি কোনো কারনে বেরিয়ে যাই, তখন অসুবিধা হবে।

সমস্ত কিছু রয়েছে bill packet থেকে আরম্ভ করে কোনো কিছুই ফেলি নি। ঠিক আছে packet গুলো আপনার সাথেই রাখবেন যখন delivery executive আপনার কাছে যাবে, ঠিক আছে? ওই packet এর ভেতরে আপনি packing করে দেবেন sir ঠিক আছে? আমি এখান থেকে আপনার request

ঠিক আছে।